বহু লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে ভিতরে পেসেন্ট আছে লোকজনেরা পেশেন্ট কে দেখার জন্য ভিতরে প্রবেশ করছে উমম গাড়ি করে অনেক লোকজনও এখানে--

এখানে দেখতে পাচ্ছি-ই বইয়ের দোকান। বইয়ের দোকানের সামনে বহু লোক ভিড় করে দাঁড়িয়ে আছে।

এখানে দেখতে পাচ্ছি বাজার। বাজারে দোকান বসে আছে। দোকানে বাঁধাকপি দেখা যাচ্ছে।